একটা মন্দির দেখতে পারছি । অনকে লোকজন যাচ্ছে অসতিছে দেখতে খুব সুন্দর মেলা মতন লাগছে খুব সুন্দর লেগেছে ।

ফুল হয়েছে খুব সুন্দর লেগেছে অসংখ্য ধন্যবাদ।

আ পেট্রোল পাম্প সব মানুষ এর জন্য ভালো-ও আ আপদে বিপদে সাথ দেয় অসংখ্য ধন্যবাদ।